তাছারাও এর আশে পাশে অনেক বড় বড় গাছ লাগানো আছে এবং সেখানে একটি দলনা লাগানো আছে এবং সেই দলনার মধ্যে একটি বাচ্ছা দোল খাচ্ছে।